এখানে দুটো দোকান দেখা যাচ্ছে একটি অজন্তা ডায়রি আরেকটা--

একজন লোক দাঁড়িয়ে আছে এবং--

হাজীপুরের এস_এম কলেজের বিল্ডিং ।

বিভিন্ন স্টেশনারি ফোটো ফ্রেম ।

বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো দুটো ব্ল্যাকবোর্ড রয়েছে ওখানে মেনু লেখা।

ফ্ল্যাগস রং বেরঙের আছে।

এখানে অনেক মানুষ লাগেজপত্র নিয়ে--

আঃ একটা কানের দুল রয়েছে।

এটি একটি পর্যটন স্থান এবং--

এখানে ওই লাইটিং বোর্ডে লিখা আছে গোকুল ধাম কা ধাবা।

সাজানো হয়েছে এবং টাইলস রয়েছে।

ভলিবল কোড দেখা যাচ্ছে ভলিবল বা ব্যাডমিন্টন কোড দেখা যাচ্ছে।

এটি এইচ_ডি_এফ_সি ব্যাংকের বাইরের--

এখানে অনেক মানুষ আসা যাওয়া করছে অনেক বাইক স্কুটি দাঁড় করানো আছে।

শাড়ির দোকান মনে হচ্ছে।

রুম টায় অনেক কিউবিকলস বানানো আছে এবং --

পেছনে ওয়াল এ খুব সুন্দর একটা গ্ৰ্যাফেটি আর্ট রয়েছে।

ফোরজির লাইটিং রয়েছে লাইটিং বোর্ড ।

এই ছবিতে একটা টেন্ট রয়েছে।

সাইডে একটি মানুষও দাঁড়িয়ে রয়েছে।

সার্ভিসিংয়ের বা রিপেয়ারিংয়ের জন্য যা যা জিনিস দরকার--

আছে বলে মনে হচ্ছে।

একই সারিতে কিছু দোকান আছে।

গোমতী মিষ্টির একটি দোকান আছে।